সামনের দিকে একটা হোয়াইট কালার এর বোর্ড দেখতে পাচ্ছি পা তার পাশে একটা এক্সিট ফ্যান ।

এখানে একটা গ্রিন কালার এর গেট দেখা যাচ্ছে দুই পাশে দুইটা পিলার আছে কালারিং হোয়াইট অরেঞ্জ অ্যা গ্রিন আর দুই পাশে দুইটা ওয়াল আছে ওয়াল টা গ্রিন আর হোয়াইট এর মধ্যে ডেকোরেশন আছে।

আর নীচের সাইড দিয়ে রাস্তা আছে ইটগুলো দেখা যাচ্ছে।

আকাশি কালার এর লোকটা একটা লেডি মহিলার সাথে গল্প করছে আর এহানে যে চেক চেক শার্ট পরে আছে হলুদ কালোর মধ্যে সে একটা লোকের সাথে গল্প করতেসে।

এটা একটা সবজি বাজার সবজি বাজারের মধ্যে অনেক মানুষ কেনাকাটি করার জন্য আসছে।